মালিকের নাম হচ্ছে আর চারিদিকে গাছপালায় ভর্তি। দারুন জায়গাটা ভেতর দিকে অনেক বড় জায়গা ।

ওহঃ এটা একটা দোকান বেশ সামনে বেশ দুতিনটা দোকান হয়েছে তার ওপরে একটা বড় বাড়ি - ই আর এ জাগাটা অনেক ভিড় অনেক লোক আছে ।

চে নদীটা বেশ অনেক বড়। আর এখানে সব ওই আমাজন এর শুটিং ফুটিং হয় এদের জঙ্গল ফঙ্গল রয়েছে অনেক বড় বড় জঙ্গল গাছ --